পুল রয়েছে তার এর মধ্যে তার দিয়ে এপার ওপর করা হয়েছে।

এটা ভিতরে ঢোকার জন্য সামনে একটা গেট আছে বড়ো।

সামনে একজন লোককে দেখা যাচ্ছে ।

এই হোটেল -টার নাম হচ্ছে হোটেল গেটওয়ে ।

এটা অ্যা অ্যা হরিরাম পুরে এই ব্যাঙ্ক টি অবস্থিত। সামনে ব্যাঙ্ক টির দোতালায় ওঠার যে সিঁড়ি ঘরে--

এ সামনে গাড়ি পার্কিং -এর জন্য যে শে একটা শেড বানানো হচ্ছে-এ। ।

ছট পুজোর ছবি। ইটা-আ আ ভোরবেলার ছবি।

এ ঠেকুয়া রয়েছে কলা রয়েছে।

এটা একটা মন্দির মন্দিরের সামনেটা কে একটা গেট রয়েছে সেই গেট টি বন্ধ রয়েছে।

যে জুতো বাইরে রাখবে অ্যা জুতো পরে ভিতরে ঢোকা নিষেধ ।

হ-অ-অ ড মাছের ভেরি করা রয়েছে ছোট্ট।

ভবনের ভিতর লাইট জ্বলছে ভবনের সামনে গেট রয়েছে। সেই গেট -টি বন্ধ রয়েছে।

এটা-আ দু দুহাজার কুড়ি থেকে একুশ সালের মধ্যে তৈরি হয়েছে।

এখানে দেখা যাচ্ছে এটা একটা পাহাড়ি নদি ।সামনে পাহাড় দেখা যাচ্ছে।

যাতায়াত করছে। ব্রিজের -এর ওপর লাইট ।

এ এখানে পাহাড়ের বড় বড় পাথরের চাই দেখা যাচ্ছে।

আর একটা হচ্ছে নারায়ণ ইঞ্জিনিয়ার । এই দুটি দোকান বন্ধ রয়েছে এবং তার পাশে একটা এ.টি.এম. রয়েছে যেটা স্টেট ব্যাঙ্ক -এর এ.টি.এম. ।

এখানে স্কুল -এ শিক্ষক শিক্ষিকারা রয়েছে।

এখানে ইটা এখন দর্শনীয় স্থান হয়ে উঠেছে এখানে প--

এ -এ এটি কোনো ইলেকট্রিক -এর পার্টস টার্টস এর শপিং মল -এ পাওয়া যায়।

এ ওপরে লেখা আছে এ টাটা প্রোডাক্ট । ওপরে একটা ডিশ এন্টেনা লাগানো আছে ভেতরে এ.টি.এম. এর--